এই ছবিতে দেখতে পাচ্ছি একটি সাজানো জায়গা। জায়গায় পাঁচজন এরা ছবি তুলছে সেলফি দুটো মেয়ে এবং তিনটা ছেলে।

সবাই দুজন দুজন করে রয়েছে. কেউ একাই রয়েছে এবং সমুদ্র নদীর পাড়ে নদীর পাড়ে অনেকটি গাছ রয়েছে--

এবং ব্যাঙ্ক -এর দিকে লেখা আ বড়ো করে লেখা আছে ব্যাঙ্ক -এর উপরে ইউনিয়ন ব্যাঙ্ক ভাবান এবং পোস্টার লাগানো রয়েছে।

এই ছবি তে দেখতে পাচ্ছি একটি কোন পুরাতন জায়গায় অনেক লোক রয়েছে। কেউ বসে কেউ দাড়িয়ে কেউ হাটছে। কেউ ছবি তুলছে।

এবং একটি পুরুষ তিনটি মহিলা রয়েছে। পুরুষটা চোখ বন্ধ করে দিয়েছে ছবি তুলতে তুলতে এবং একটি মহিলার হাতে পার্স আ পার্স রয়েছে।

এই ছবিতে দেখতে পাচ্ছি একটি হলরুম আছে। হলরুম -এর মধ্যে ইস্টেজ সাজানো হয়েছে। ইস্টেজে কথা বলছে এবং নিচের দিকে অনেক দর্শক ব-- ।